অনেকগুলো চারপাশে বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

ফ্ল্যাটের হলুদ কালারের বোর্ড দেখতে পাচ্ছি।

এখানে একটি লোক দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

একটা বাইক দেখতে পাচ্ছি সাদা ও কালো কালারের।

উপরে উঠে কিছু ইমারজেন্সি বিভাগ নামে লেখা আছে।

একটা ফ্যান ও এ_সি লাগানো রয়েছে।

এখানে একটি অনেক বড়ো রুম দেখতে পাচ্চি।

ওপরের বোর্ডে বিরিয়ানি উইথ রাইবা নামে কিছু লেখা আছে।

কয়েকটা কালো কালারের বাইক দেখতে পাচ্ছি।

উপরের সিলিংয়ে সাদা কালার ও সবুজ কালারের লাইট জ্বলতেসে।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।